মাদুরের রং লাল কালার ।

দোকানের পাশে একটা বিল্ডিং ঘর রয়েছে।

এখানে একটা পার্ক দেখতে পাচ্ছি।

দোলনার কালার হলুদ কালো।

ঘরের কালার হলুদ বেগুনি এবং লাল।

এট ঘরে একটা গে রয়েছে গেটের রং বাদামি।

ঘরে একটা মেয়ে ব্যায়াম কত্তেছে।

এখানে একটা টিন -এর ঘর দেখা যাচ্ছে।

ঘরের সামনে অনেক মানুষ রয়েছে।

এখানে অনেক সবজি গাছ দেখতে পাচ্ছি।

আর আশেপাশে অনেক গাছপালা রয়েছে।

একটা মানুষ কাসা চোবছি বিক্রি করছে অনেক শাগ রয়েছে দোকানে।

ওখানে অনেক খেলনা রয়েছে পুতুল রয়েছে।

অনেক খেলনা রয়েছে এখানে অনেক বয়ম রাখানো রয়েছে চেয়ার রয়েছে।

ফুলের টবগুলো উফরে ঝোলানো রয়েছে।

অনেক বেলুন সাজানো রয়েছে বেলুনের রং কালো।

এখানে একটা ঘর দেখতে পাচ্ছি।

ঘরে একটা কালো রঙের ফ্যান লাগানো রয়েছে।

ঘরে টেবিলের ওপরে একটা কম্পিউটার রাখা রয়েছে।